এবং জিম -এর দেওয়ালের কালার কোনো জায়গায় হলুদ কোন জায়গায় লাল কোন জায়গায় সবুজ মানে জিম -টা দেখতে খুবই সুন্দর লাগছে এবং সেখানে বিভিন্ন ধরনের পিয়ানোর যন্ত্রপাতি রয়েছে।

একটা বড়ো ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই ই জায়গাটার মধ্যে দুজন মহিলা দাঁড়িয়ে গল্প করছেন নিজেদের মধ্যে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে।

এবং তাকে কোনো একটা ডকুমেন্টস দেখাচ্ছেন একজন অন ছেলে ।

সম্ভবত একটা সাদা বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। সেই বিল্ডিং -এর প্রবেশ পথে দুজন ব্যক্তি নিজেদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে।

ন্যাটাম বিউটি পার্লার এর ভেতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের পার্লার এর প্রোডাক্ট রয়েছে।

এবং সামনে বড় বড় আয়না রয়েছে এবং বসার জন্য কাস্টমার -এর জায়গা রয়েছে ।

একটা গ্যারেজ দেখতে পাওয়া যাচ্ছে সেইখানে চারখানা গাড়ি পার্ক করা আছে একটা গাড়ির বনেট খোলা আছে এবং সেই বনেট -টার সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।